moodle এ quiz এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব:
tutorial রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে:
যদিও internet explorer এড়ানো উচিত কারণ এটি কিছু display অসঙ্গতি ঘটায়
tutorial অনুমান করে যে:
এটি অনুমান করে যে আপনি course question bank এ কিছু প্রশ্ন জুড়েছেন
browser যান এবং আপনার moodle site লগইন করুন
বাম ন্যাভিগেশন মেনুতে calculus course click করুন
উপরে ডানদিকে gear icon এবং তারপর turn editing on এ click করুন
basic calculus বিভাগের নীচে ডানদিকে add an activity or resource link click করুন
নীচে scroll করুন এবং activity chooser এ quiz চয়ন করুন
activity chooser এর নীচে add বোতামে click করুন
name ফীল্ডে আমি লিখব quiz 1evolutes and involutes
তারপর description ফীল্ডে আমি প্রদর্শিত text লিখব
display description on course page checkbox যাচাই করুন এরপর timing বিভাগ প্রসারিত করব
open the quiz close the quiz এবং time limit এর চেকবাক্স সক্ষম করুন
এটি প্রদত্ত তারিখএবং নির্দিষ্ট সময়কালের জন্য ক্যুইজটি খুলবে এবং বন্ধ করবে
প্রয়োজন অনুযায়ী আপনার তারিখ এবং সময় set করুন আমি এখানে এরকম set করেছি
তারপর আমি সময় সীমা 10 mins set করব
when time expires field when 3 the বিকল্প রয়েছে আপনার quiz when জন্য উপযুক্ত বিকল্প চয়ন করুন
আমি open attempts are submitted automatically চয়ন করব তাই শিক্ষার্থী জমা দিতে ব্যর্থ হলেও quiz নিজেই 10 mins পরে জমা হবে
এখন grade সেকশন প্রসারিত করি
grade to pass field a আমি passing grade হিসাবে 2 লিখব in means শিক্ষার্থীর কুইজটি pass করতে অন্তত 2 marks দরকার
attempts allowed ফীল্ডে আমি 1 চয়ন করব আমরা উচ্চ সংখ্যা চয়ন করলে শিক্ষার্থী একই ক্যুইজ অনেকবার চেষ্টা করতে পারবে
লক্ষ্য করুন grading method ড্রপডাউনটি নিষ্ক্রিয়
the শুধুমাত্র একাধিক প্রচেষ্টা অনুমোদিত হলে সক্ষম হয় তারপর শিক্ষক কোন প্রচেষ্টা grade করবে তা চয়ন করতে পারে
এখন layout অংশ প্রসারিত করুন এখানে কুইজের বিন্যাস উল্লেখ করার বিকল্প রয়েছে
ডিফল্টরূপে new page field dropdown every question বিকল্পটি চয়নিত
সকল বিকল্প দেখতে new page field dropdown click করুন
আমি every 2 questions বিকল্প চয়ন করব আপনি পছন্দ অনুযায়ী যে কোনো বিকল্প চয়ন করতে পারেন
এরপর question behaviour বিভাগটি প্রসারিত করব
shuffle within questions dropdown yes চয়ন করুন
এটি করলে প্রতিটি প্রশ্নের সকল বিকল্প shuffle করা হবে
তাহলে প্রতিটি শিক্ষার্থী তাদের ক্যুইজে প্রশ্ন এবং বিকল্পের ভিন্ন ব্যবস্থা দেখবে
how questions behave ড্রপডাউনের জন্য help icon click করুন এবং বর্ণন পড়ুন
আমি এখানে deferred feedback বিকল্প রাখবো তাই শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা জমা দেওয়ার পরই মতামত দেখতে পাবে
এরপর এটি প্রসারিত করতে overall feedback বিভাগে click করুন
overall feedback হল quiz জমা এবং নিজে graded করার পর শিক্ষার্থীদের দেখানো text
শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা প্রাপ্ত grade উপর নির্ভর করে ভিন্ন মতামত দিতে পারেন
আমি grade boundary 100% এর জন্য feedback হিসাবে excellent performance লিখব
শিক্ষার্থী যারা 50% এবং 100% এর মাঝে score করেছে excellent performance ম্যাসেজ দেখতে পাবে
grade boundary 50% এর জন্য feedback হিসাবে you need to work harder
শিক্ষার্থী যারা 0% এবং 4999% এর মাঝে score করে তারা you need to work harder দেখবে
এখন scroll করুন এবং activity completion বিভাগে click করুন
completion tracking field এর dropdown click করুন show activity as complete when conditions are met বিকল্প চয়ন করুন
require grade এবং require passing grade এর checkboxes check করুন
অবশেষে পৃষ্ঠার নীচে save and display বোতামে click করুন
আমরা প্রদত্ত ক্যুইজ শিরোনামের সাথে একটি নতুন পৃষ্ঠায় এসেছি এখানে আগের দেওয়া সকল প্রদর্শিত বর্ণন পড়ুন এবং যাচাই করুন
এখানে আপনি একটি ম্যাসেজ দেখতে পারেনno questions have been added yet
ক্যুইজে প্রশ্ন যোগ করতে edit quiz বোতামে click করুন
উপরের ডানদিকে maximum grade হিসাবে 4 লিখুন
ক্যুইজ বিভাগের বামদিকে pencil আইকনটি এই ক্যুইজের শিরোনাম এডিটিং করতে দেয়
আমি section 1 লিখব এবং enter টিপব
তারপর ডানদিকে shuffle checkbox check করুন এটি নিশ্চিত করে quiz প্রচেষ্টার সময় প্রতিবার এটি suffle হয়
shuffle checkbox নীচে add link click করুন
এখানে 3 টি বিকল্প রয়েছে:
name অনুসারে a new question link আমাদের নতুন প্রশ্ন জুড়তে সক্ষম করে তাই আমি এই বিকল্পটি চয়ন করব না
from question bank link click করুন
একটি pop up window খোলে আপনি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নির্দিষ্ট set প্রশ্ন চাইলে এই বিকল্প ব্যবহৃত হয়
নির্বাচিত category সেই কোর্সের জন্য ডিফল্ট category হবে
ডিফল্টরূপে also show questions from subcategories বিকল্পটি চয়নিত
also show old questions পূর্ববর্তী ক্যুইজে ব্যবহৃত প্রশ্নগুলি দেখায়
আপনি যে প্রশ্ন চান সেটি যোগ করতে চান যা আমি এখন করছি তারপর নীচে add selected questions to the quiz বোতামে click করুন
আমি তা করব না আমি উপরে ডানদিকে x icon ক্লিক করে window বন্ধ করব
shuffle এর নীচে আবার add link click করুন random question link click করুন
এই বিকল্পের সাথে প্রতিটি শিক্ষার্থী ভিন্ন প্রশ্ন দেখতে পাবে quiz চেষ্টা করার সময় তাদের উত্তর আলোচনা করতে অসুবিধা হবে
random question from an existing category তে আমি category হিসাবে evolutes চয়ন করব
number of random questions এ আমি 2 চয়ন করব
এরপর এই ড্রপডাউনের নীচে add random question বোতামে click করুন
evolutes category থেকে এই quiz এ দুটি রেন্ডম প্রশ্ন জুড়েছে
আবার ডানদিকে নীচে add link click করুন
random question link click করুন category হিসাবে involutes এবং number of random questions হিসাবে 2 চয়ন করুন
তারপর add random question বোতামে click করুন
উভয় involutes থেকে এই quiz এ আরো 2 টি প্রশ্ন জুড়েছে
লক্ষ্য করুন quiz নিজেই 2 the পৃষ্ঠায় বিভক্ত কারণ আমরা পূর্বে এই বিকল্পটি quiz settings we দিয়েছি
একেবারে ডানদিকে দ্বিতীয় প্রশ্নের নীচে add link click করুন
a new section heading link click করুন
heading এর name edit করতে pencil icon click করুন
আমি section 2 লিখব এবং enter type
quiz সংরক্ষণ করতে উপরে ডানদিকে save বোতামে click করুন
প্রতিটি quiz প্রশ্নের ডানদিকে দুটি icons রয়েছে: preview question এবং delete
delete question quiz থেকে এই প্রশ্নটি মুছে ফেলবে কিন্তু প্রশ্নটি এখনও question bank এ থাকবে
breadcrumbs এ quiz এর name click করুন
ডানদিকে gear মেনুতে preview quiz বোতামে click করুন
এটি একটি নিশ্চিতকরণ window খোলে এটি শিক্ষার্থীদের জানাচ্ছে যে কুইজটি সময় সীমাবদ্ধ এবং তাদের start বা cancel করার বিকল্প রয়েছে
আমি start attempt বোতামে click করব
পর্দার ডানদিকে রয়েছে quiz navigation block
এটি timer সহ অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখায়
এছাড়াও এই field থেকে সরাসরি প্রশ্নটি edit করার একটি বিকল্প রয়েছে
navigation block এ finish attempt link click করুন
প্রতিটি প্রশ্নের status সেই প্রশ্নের নামের পাশে দেখায়
পৃষ্ঠার নীচে submit all and finish বোতামে click করুন
confirmation popup এ আবার submit all and finish বোতামে click করুন
লক্ষ্য করুন grade overall feedback এবং question ভিত্তিক feedback এখানে দেখায়
নীচে scroll করুন এবং finish review link click করুন
আমরা quiz summary পৃষ্ঠায় ফিরে আসি
পৃষ্ঠার উপরে ডানদিকে স্থিত gear icon click করুন edit quiz link click করুন আপনি quiz থেকে প্রশ্ন জুড়তে বা সরাতে পারেন
এটি কোনো শিক্ষার্থী দ্বারা quiz প্রচেষ্টা করার আগেই করা যেতে পারে
যদিও একজন শিক্ষার্থী কুইজটি চেষ্টা করেছে quiz লক রয়েছে প্রশ্নগুলি এডিট be প্রয়োজন হলে যোগ করা যেতে পারে
এর সাথে আমরা tutorial শেষে এসেছি সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি :
এখানে একটি অনুশীলনী রয়েছে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
এই forum আপনার প্রশ্ন post করুন